Hello . ওয়া ‘আলাইকুমুস সালাম ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাদ ভাই শীত পড়ছে অনেক ভাই এখানেও এখানেও শীত অনেক ও তাই নাকি আমি তো এবার ভাবছিলাম যে শীতই পড়বে না দেখি তার উল্টা হলো, বুঝতে পারলাম না ভাই

হ্যাঁ ভাই অনেক শীত বের হওয়া যায় না ভাই সকালে ঘুম থেকে উঠি দশটা এগারোটায় ভাই, কি বলবো ভাই যে ছেলে সাতটার সময় ঘুম থেকে উঠতাম সেখানে উঠতে পারিনা ভাই এতো শীত আপনি কল্পনাও করতে পারবেন না ভাই আরে দিনাজপুরের লোক তো চলে যাচ্ছে ঢাকায় কিন্তু

দশটা এগারোটা মানে অনেক শীত ভাই এখন আরে ভাই ভাইয়া এখানে খুব শীত বুঝছেন মানে কি আর বলবো, নয় ছয় সাত নেমে যাচ্ছে শীত সেখানে তো

ভাই কালকে শুনলাম চোদ্দো ডিগ্রী পনেরো ডিগ্রী এ এমনই যাইতেছে ভাই ও আচ্ছা আচ্ছা অনেক শীত

হ্যাঁ হ্যাঁ তো আপনার কি অবস্থা কি কি বাজার করলেন? শীতের জন্য, শীতে তো প্রস্তুতি নিতে হবে ভাই মোকাবেলার জন্য হ্যাঁ শীতের এইখানেও আমি অনেক কিছু নিলাম আপনি যেগুলো বললেন hoodie নিলাম কিন্তু ঢাকা ঢাকায় আপনার জিনিসের দাম কম hoodie টুডির দাম কম এখানে না ভাই কিসের জিনিসের দাম কম কি যে বলেন ভাই কত যে দাম বেড়ে গেছে ভাই আগে তিনশো চারশো পাঁচশো দিয়ে পাওয়া যেতো সে hoodie এখন এক হাজার টাকার নিচে পাওয়ায়ই যায় না ভাই হ্যাঁ মানে ঢাকা থেকে আসে তো সে জন্য মনে হয় দামটা বেশি হ্যাঁ ভাই সব কিছুর দামই তো বাড়ছে ভাই সেটাতো জানিনি ভাই যেভাবে জিনিস পত্রের দাম বাড়তেছে কি আর বলবো ভাই তো শীত তো মোকাবিলা করতে হবে ভাই, আবার দেখছেন ভাই অসহায় মানুষের অবস্থা কি তাহলে বলেন

আমাদেরই যদি এই অবস্থা হয় যারা হচ্ছে ছিন্নমূল, গরিব, অসহায় আছে তাদের অবস্থা কি ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই আর আমি সেদিন কে আমি ইয়াতে গেলাম দিনাজপুর medical এ গেলাম medical এ গিয়ে মানে মানে অবস্থা খারাপ এমন অবস্থা, অসুস্থ হচ্ছে মানুষ

আমাদের মনে হয় কি ভাই, আমাদের হচ্ছে গরিব মানুষের জন্য কিছু করা দরকার, যে শীতের বস্ত্র কিংবা বাসস্থানের একটা ব্যবস্থা করা দরকার মানে আপনার বিষয়টা আমিও ভেবে দেখেছি সেক্ষেত্রে আমরা যদি নিজে যদি না যেয়ে কোনো জায়গায় নিজে যদি না যেয়ে টাকা যদি দেওয়া যায় কোনো সংস্থাকে মনে করেন এক টাকার আহার, বিভিন্ন রকমের সংস্থা আছে যে তারা মানে বাংলাদেশ থেকে টাকা collect করে তারা যাদের সমস্যা তাদের মাঝে মানে বিতরন করে দেয় অথবা আমরাই যদি গিয়ে মানে মানুষ কে যদি দি তাহলে তো ভালোই হয় আর যদি না পারি তাহলে মনে করেন যে আমাদের বিভিন্ন ছোট খাটো কাপ কাপড় ফেলে দেওয়া

যে আমাদের অনেক কাপড় আছে যেটা আমাদের ছোটো হয়ে গেছে, বা লাগছে না সেরকম কাপড় গুলো আমরা use করতে পারি বা গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি ভাই খুব একটা দিয়েছেন ভাই কিন্তু আমার কি মনে হয় কাউকে টাকা না দিয়ে ভাই তাকে যদি আমরা জামা কাপড় কিনে সাহায্য করতে পারি সব চেয়ে ভালো হয় মানে নিজে একটা মনে satisfaction ভালো লাগা কাজ করবে তখন তবে আপনার উদ্যোগ তাও ভালো ভাই যেটা আপনি বললেন আমাদের অনেক কাপড় চোপড় আছে যে গুলো হচ্ছে ছোট হয়ে গেছে বা আমাদের প্রয়োজন হয় না সেগুলো আমরা হচ্ছে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি বা চেষ্টা করতে পারি সামান্য কিছু যদি চেষ্টা করি তা হচ্ছে আমাদের মন থেকে একটু সান্তনা দিতে পারবো বা দশ জনের পাশে দাঁড়াতে পারবো হয়তো বা উপরওয়ালা এর জন্য আমাদের সওয়াব দেবে আমরা একটু উপরওয়ালার কাছে কাঁদানো পাবো, আমাদের দোয়া কবুল হয়ে একটা মাধ্যম হতে পারে হ্যাঁ হ্যাঁ আমি যেটা বললাম যে বর্তমানে মানে মানুষ কিন্তু খুবই অসুস্থ হচ্ছে সেক্ষেত্রে সর্দি কাশি জ্বর

তাছাড়া ভাই আপনি মনে হয় জানেন ভাই হাঁপানি একটা যে রোগ আছে প্রচুর dangerous একটা মানে খারাপ অবস্থা হয়ে যায় মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে এই হাঁপানি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ভাই সেই গুলো থেকে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে এবং হচ্ছে সতর্ক থাকতে হবে ভাই সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নেই ভাই আ আল্লাহকে ডাকা ছাড়া হ্যাঁ সেটাই আর আপনাকে যেটা বললাম যে আমি ওই কয় দিন আগে ইয়াতে গেছিলাম দিনাজপুর হাসপাতালে গিয়ে ছিলাম যাইয়ে দেখতেছি যে মানে শীত এর খুবই অভাব মানুষ অনেক মানুষ নিচে শুয়ে আছে, জানালার পাশে শুয়ে আছে, শীতের খুব অভাব এত লোক মানে আপনার ইয়া হয়ে গেছে বেশি হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে গেছে bed দিতে পারছে না বিভিন্ন সমস্যা হচ্ছে ডাক্তার কম রুগী বেশি এরকম বিভিন্ন সমস্যা, ভাই এই সমস্যাটা তো আমাদের আজকের না আরো দশ বারো বছর আগের সমস্যা

সে ক্ষেত্রে সে ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সে জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই সরকার আমাদের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে আহ বস্ত্র দিচ্ছে কম্বল দিচ্ছে কম্বলের মাধ্যমে আমাদেরকে সেবা দিচ্ছে, সে ক্ষেত্রে সরকারকে আমরা মানে সাধুবাদ জানাচ্ছি এই তো আর

যেহেতু এই শীতের সময় আহ বাইরে বেড় হওয়া খুবই কষ্টকর সেক্ষেত্রে আমরা যখন বাইরে বেড় হবো তখন আমরা ওই গরম কাপড় পরে বাড়ি থেকে বেড় হবো না হলে তো দেখছেন যে হাসপাতালে শীতের অভাব

পাওয়া যাচ্ছে না আর যাদের অর্থ আছে তারা তো আহ প্রায় ইয়া করতে পারবে admit হতে পারবে কিন্তু যারা আমাদের মতো গরিব বা আমাদের থেকে নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু হ্যাঁ ভাই এই গুলো নিয়ে কাজ করতে হবে আমাদের সব সময়ই আমরা হচ্ছে চিন্তা ভাবনা করতাম ভাই ছোটো বেলা থেকে ইচ্ছা ছিলো যদি কখনো

দেখেন ভাই আমারও ঠান্ডা লেগে গেছে কথা বলতে বলতে আমারও কাশি এসে পেরেছে কি যে প্রকোব অবস্থা ভাই আর আপনি জেনে একটু হাসবেন সেটা হচ্ছে আমি কিন্তু

তাই নাকি? আর আপনার অবস্থা ভাই পুরো বাংলাদেশের অবস্থা ভাই কি বলবো ভাই কি দুঃখের কথা না সুখের কথা কোনটা বলবো ভাই জি জি মানে এখানে খুবই ঠাণ্ডা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাথরুম যেতে পারছি না হাসির কথা খেতে উঠতে ইচ্ছা করে না বাথরুম তো এটা অনেক দূরের কথা ভাই হম হম জি জি সেটাই আমাদের কে এখন সতর্ক ভাবে চলতে হবে সর্দি কাশি জ্বর তো লেগেই আছে আমাদের বাইরে বেড় হলে তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবার সম্ভবনা খুবই বেশি সে ক্ষেত্র্রে যারা বৃদ্ধ আছে যার ছোটো বাচ্চারা আছে তাদেরকে একটু সাবধানে রাখতে হবে আমাদেরই দায়িত্ব কিন্তু যে আমরা এই ছোটো বাচ্চা বা বৃদ্ধদের কে সামলে রাখা সেটা আপনি ঠিক বলেছেন ভাই কারণ তারা হচ্ছে আসলে সব কিছু সেই ভাবে maintain করতে পারে না এখন তো আমরা facebook whatsapp তারপর হচ্ছে ভাই আমরা তো বিভিন্ন ডাক্তার কে খুব সহজেই কাছে পাচ্ছি কিন্তু তারা কিন্তু পাচ্ছে না ভাই তারা কিন্তু আমাদের যে একটা সুযোগ আছে আমরা যেটা পাচ্ছি তারা কিন্তু কোনো ভাবে নিতে পাচ্ছে না ভাই

তো আমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের মুরুব্বি যারা বয়ঃজেষ্ঠ আছে বা যারা senior citizen তাদের প্রতি অবশ্যই extra গুরুত্ব সহকারে তাদের তাদের সাথে আমাদের behave করতে হবে তাদেরকে guide করতে হবে আপনি কি বলেন আপনি কি মনে করেন ভাই হ্যাঁ জি জি আপনি একদম সঠিক কথা বলেছেন আর সে ক্ষেত্রে তাদেরকে গরম জায়গাও রাখতে হবে, অবশ্যয় যে safely যেখানে আপনি একটু উষ্ণ জায়গায় থাকে এরকম একটু জায়গা তাদের কে অবস্থান করার জন্য মানে অনুরোধ করতে হবে ভাই হ্যাঁ এটাও তো জানেন ভাই করোনা virus এর কারনে এত একটি ঠান্ডা জনিত কাছাকাছি একটি রোগ ভাই

মানুষ কি যে কষ্ট করেছে ভাই আপনি তো হয়তো বা সেটা facebook youtube এর কল্যানে দেখতে পেয়েছেন, এখন তো প্রযুক্তির যুগ ভাই আপনি আপ আপনি ঢাকায় থাকেন ঢাকায় সে যেহেতু বেশি দেখা যায়, যে ওই flyover গুলোর নিচে মানুষ কি ভাবে শুয়ে থাকে আমি তিন মাস আগে গিয়ে ছিলাম ঢাকায় তখন তো গরম ছিলো কিন্তু এখন তো শীত, শীতের সময় দেখি যে তারা বস্ত্রহীন, খুবই অবস্থা অবস্থা খারাপ তাদের তাঁরা মানে তাদের সাহায্যের হাত কিন্তু আমাদের কে বাড়িয়ে দিতে হবে, না হলে তারা তাদের কে দেখবে? আম আমারই তো আছি সেটাই সেটাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে জি জি আর আমরা আমরা ইতি মধ্যে মানে আপনি জেনে খুশি হবেন যে আমরা এক টাকার আহার নাম একটা সংস্থা আছে আর একটি সংস্থা হচ্ছে বিদ্যানন্দ নিকেতন সংস্থা সেখানে আমি দুই হাজার টাকা donation করেছি আমিও চাই যে আপনি সেখানে আপনি যদি যেয়ে যেয়ে donation করতে পারেন করবেন, আপনি যদি বিকাশ বা নগদ বা online banking এর মাধ্যমে যদি transaction করতে চান, তাদের কে একটি phone করে বলবেন আমার আমরা এত টাকা দিতে চাইছি আমরা কিসের মাধ্যমে পাঠাবো এটা হলে আপনিও আমার কাছ থেকে number নিতে পারেন সেটি তো খুব ভালো একটি আপনি কথা বলেছেন ভাই ভালো একটি উদ্যোগ আমাদের হচ্ছে যার যার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করা উচিত ভাই আসলে অনেকের তো আর সাধ্য অনেক টাকা হয়ে ওঠে না ভাই, তো যত টুকু সাধ্য সে অনুযায়ী আমাদের কে help করতে হবে আপনি খুব ভালো একটি কাজ করেছেন ভাই শুনে আমার খুব ভালো লাগলো ভাই I hope আমিও চেষ্টা করবো খুব শীঘ্রই এমন কিছু করার আমার জন্য দোয়া রাখবেন ভাই জি জি অবশ্যই আপনি যদি দিতে চান বা আপনার যদি সামর্থ না হয় শীতের বস্ত্র না আসে পাশে মানুষ আছে যার সামর্থ আছে তাদের কাছ থেকে আপনি কাল collection করলেন করে আমাকে বললেন বা বা আপনারই এলাকায় মনে করেন যে মানুষকে বললেন যে তোমার আহ খারাপ কাপড় আছে নাকি তুমি ফেলে দেবে বা তুমি একটু আলমারিতে দেখো তো যে কোনো কাপড় চোপড় আছে নাকি থাকতে তো পারে একটা মানুষের দুই দুইটা করে কাপড় হলেও আহ পঞ্চাশটা ঘরে অনেক গুলো একশো দুইশো কাপড় এমনিতেই হয়ে যাচ্ছে আমাদেরকেই উদ্যোগ নিতে হবে, শীত কালীন বস বস্ত্র বিতরণ করার জন্য যে আমরা যদি চাই যে গরিবদের

না না ভাই এটা খুব মানে ভালো একটা উদ্যোগ আপনাকে আমি মানে সাধুবাদ জানাই ভাই এটাতে যে compromise করার কিছু নাই এখানে যে এখানে আমাদের দেশ আহ মানে আপনার হতো দরিদ্র বললেই চলে খুবই উন্নত বা খুবই বড়ো লোক এমন না মানে মধ্য বাস আমাদের দেশটা, এখানে অনেকের টাকা আছে অনেকের নাই সেটাতো ভাই আপনি অবগত তো এখানে ভাই আমাদের যার যা সামর্থ অনুযায়ী এগিয়ে আসা দরকার হম Right যার সামর্থ যত টুকু আছে সে অনুযায়ী আমরা এগিয়ে আসবো Right আর যার বেশি সামর্থ আছে সে অবশ্যই বেশি donate করবে আর দেশের জন্য কিছু করতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার ভাই সবাই পারে না

হম হম যে পারেন তার একটা মানে ভাগ্যের ব্যাপার আমি তো আপনাকে আগেই বলেছি ভাই তো শীতের এই কারণ গুলোতে ভাই আসলে আমাদের একটু সক্রিয় থাকতে হবে এবং medicine যে গুলো হচ্ছে যেমন আপনা চা কফি continue করলে গলাটা একটু clear থাকে আপনি মনে হয় জানেন ভাই যে আমার মনে হয় যে আপনি এগুলো একটু continue করবেন সাথে গোসুল করার সময় অবশ্যই গরম পানি করে গোসুল করবেন কখনো যেন ভাই ঠান্ডা পানিতে গোসুল করেন না যেটা হচ্ছে আপনার ক্ষতির কারণ হতে পারে

হ্যাঁ হ্যাঁ সাস্থের জন্য অনেক ক্ষতিকর, সেটা আমি আপনার কথাতে repeat করবো আপনি একটু সাবধানে থাকবেন আর আসে পাশে আপনার যারা মুরব্বি আছে আপনার বাবা আছে মা আছে বা আপনার যদি ছোটো বোন আছে সে ছোটো বোনকে আপনি বলবেন যে তুমি বাইরে খেলাধুলা করিয়ো না বেশি রাত পর্যন্ত তারপরেও একটি কথা আর কি ছোট মানুষের মন তো আর বেঁধে রাখা যায় না ভাই তো আপনি যতই বলেন তারা তারা তাদের মতো তারা চলেই যায় তারা তাদের মতো খেলাধুলা করে তবে ভাই একটা part of life হচ্ছে খেলাধুলা ভাই এটাকে আমার মধ্যে বিরত রাখা ঠিক হবে বলে আমি মনে করি না এমনি তো আমাদের হচ্ছে মানে বিনোদনের জায়গা গুলো খুবই কম আমার মনে হয় যে ভাই একটু একটু jacket পরে বা আমরা একটু safely চলা ফেরা করলেই হয় আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ অনেক কথা হলো ভালো লাগলো আপনার আপনার উদ্যোগ টাও আমাকে ভালো লাগলো আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো থাকবেন আবার পরে কথা হবে, আল্লা হাফিজ আসসালামু আলাইকুম আস্সালামুআলাইকুম